আমি এখানে একটি ব্যাংক অফ বরোডা গর দেখতে পেরেছি।

এবং একজন লোক বসে রয়েচে এবং অল্প গাছপালাও দেখতে পেরেচি।

এবং নীসের মদ্যে দুইটি ফটো রয়েছে।

এবং তারা ডান্স করছে মনে হয়।

এবং গোরের বিতরে কয়েকটি লাইট দেখতে পেরেচি।

এবং সামনে একটি খালি তারিয়া দেখতে পারচি।

আমি একানে একটি দোকান গরের বিতর দেখতে পেরেছি।

এবং অনেক মিটাইয়ের প্যাকেট দেখতে পারচি।

এবং অনেকগুলু সবুজ গ্রাস দেখতে পাই।